নমস্কার gchempaint এ formation of molecules এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
যৌগের কাঠামো যোগ এবং বদলানো
বর্তমান element বদলানো
alkyl groups যোগ করা
carbon chain যোগ করা এবং বদলানো
এখানে আমি ubuntu linux os সংস্করণ 1204 gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে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
এটি হল propane propane butane butane এবং heptane heptane এর কাঠামোর slide
এখানে slide প্রদর্শিত propane এবং বিউটেনের কাঠামোর সাথে নতুন gchempaint অ্যাপ্লিকেশন খুলবো
এখন বিউটেনের terminal carbon পরমাণু chlorine পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি
এটি করতে পর্যায় table combo বোতাম ব্যবহার করব
current element drop down অ্যারোতে টিপুন
এটি periodic table combo বোতাম হিসাবে পরিচিত
সজ্জিত আধুনিক পর্যায় সারণী লক্ষ্য করুন
table থেকে cl এ টিপুন
tool box cl দেখুন
add or modify an atom tool টিপুন
terminal পরমাণুতে টিপে এগুলি clorine cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করুন
প্রাপ্ত কাঠামোটি হল 12dichloroethane
এই কাঠামোর নীচে এর name লিখুন
add or modify a text tool টিপুন
এখানে property পেজ খোলে
কাঠামোর নীচে display area তে টিপুন
আপনি সবুজ box ঘেরা জ্বলজ্বলে cursor দেখতে পারবেন
box 12dichloroethane লিখুন
select one or more objects tool টিপে property পেজ বন্ধ করুন
এখন oxygen পরমাণু দ্বারা propane কাঠামোতে carbon পরমাণু প্রতিস্থাপিত করুন
propane কাঠামোর কেন্দ্রীয় পরমাণুর কাছাকাছি cursor রাখুন
বড়হাতের o টিপুন
o এবং os এর সাবমেনু থেকে
o নির্বাচন করুন
carbon এবং hydrogen পরমাণু oxygen পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল dimethyl ether
এই কাঠামোর নীচে এর name লিখুন
add or modify a text tool টিপুন
কাঠামোর নীচে display area তে টিপুন
box dimethylether লিখুন
file সংরক্ষণ করে
toolbar save the current file icon টিপুন
save as dialog box খোলে
file name লিখুন chloroethaneether
save বোতামে টিপুন
window বন্ধ করতে close বোতামে টিপুন
এখানে
ethane ethane এবং pentane pentane এর কাঠামো আঁকুন
ইথেনের carbon পরমাণু br দ্বারা প্রতিস্থাপিত করুন
pentane carbon পরমাণু i দ্বারা প্রতিস্থাপিত করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে
এখন alkyl groups ব্যাখ্যা করব
alkyl group alkane এর একটি টুকরো
উদাহরণস্বরূপ: মিথাইল ch3 হল methane ch4 for একটি টুকরো
alkyl গ্রুপের সদস্য ch2 group দ্বারা ভিন্ন হয়
এই group শৃঙ্খলার অনুরূপ group হল:
methyl মিথাইল ch3
ethyl ethyl c2h5
propyl propyl c3h7
butyl butyl c4h9 এবং এইভাবে
heptane heptane এর কাঠামোর সাথে একটি নতুন gchempaint অ্যাপ্লিকেশন খুলেছি
এখন carbon চেনের অবস্থানের সংখ্যায়ন প্রদর্শন করব
এটি অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে
add or modify a text tool টিপুন
প্রথম চেনের কাছের display area তে টিপুন
সবুজ box 1 লিখুন
এরপর দ্বিতীয় চেনের কাছাকাছি টিপুন
box 2 লিখুন
একইভাবে আমি অন্যান্য চেনের স্থান হিসাবে 3456 এবং 7 লিখব
এখন বিভিন্ন স্থানে alkyl groups ব্যবহার করে heptane heptane শাখান্বিত করি
তৃতীয় স্থানে একটি মিথাইল ch3 group যোগ করি
add a bond or change the multiplicity of existing one tool টিপুন
নির্দিষ্ট স্থানে টিপে
পরমাণুতে পরিবর্তন লক্ষ্য করুন
পঞ্চম স্থানে ethyl ethyl group যোগ করি
add a chain tool টিপুন
নির্দিষ্ট স্থানে টিপুন
এরপর আমি সকল স্থানে পরমাণু প্রদর্শন করব
এখানে ডান click করলে
একটি submenu খোলে
atom নির্বাচন করে display symbol এ টিপুন
একইভাবে আমি অন্যান্য স্থানে পরমাণু প্রদর্শন করব
এখন একই স্থানে কতবার শাখান্বিত করতে পারি তা দেখি
add a bond or change the multiplicity of existing one tool টিপুন
চতুর্থ স্থানে টিপুন
আবার টিপুন
carbon চেনে শাখাবিন্যাস লক্ষ্য করুন
আবার click করার চেষ্টা করুন
আমরা শাখাবিন্যাস দেখি না
শাখাবিন্যাস প্রতিটি স্থানে শুধুমাত্র দুইবার সম্ভব
কারণ এটি carbon চার যোজ্যতা সমর্থন করে
এখন file সংরক্ষণ করুন
save as dialog box খোলে
file name alkyl groups লিখুন
save বোতামে টিপুন
সংক্ষেপে আমরা কি শিখেছি
in tutorial শিখেছি
যৌগের কাঠামো যোগ এবং পরিবর্তন করা
বর্তমান element বদলানো
alkyl groups যুক্ত করা
carbon chain যুক্ত এবং পরিবর্তন করা
এখন octane octane এর কাঠামো আঁকুন
চেনের চতুর্থ of পঞ্চম স্থানে propyl propyl এবং butyl butyl groups যোগ করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি